না না ওটা নিয়ে আপনার চিন্তা নেই। কিন্তু আমার যে চিন্তা বেড়ে গেলো যে আপনি আসবেন তো আ~ আদৌ? কারণ আপনি বলছেন যে আমার অত দেওয়ার ক্ষমতা নেই, এই নেই, ওই নেই, তাহলে

সেটাই আমার এখন একটা চিন্তার ব্যাপার যে আপনি কখন আসছেন, তার মদ্যে যদি আমার মালিক যদি দেখতে পায়ে যায় যে হ্যাঁ ওইটা বিক্রি হচ্ছে না তখন একটু চিন্তার ব্যাপার হয়ে যাবে।

আমরা তো আপনাকে কিস্তি করিয়ে দেব কিন্তু এদের কাছে না মানে এদের কাছে একটু উলটোপালটা কথা শুনতেই হয় কারন এরা যেটা আসল দাম সেই দাম থাকে একটু বেশী নেবে দিয়ে আপনার টাই সরিয়ে দিল আর নীল আর কালো টা না বেশির ভাগ এ নজর এ থাকে সবারই। আপনি তো যেটা বলছেন আপনি কি রংটা নেবেন সেটা তো আগে বলুন? কালোটা নেবে? আচ্ছা ঠিক আছে কালোটাই না হয় তাহলে অগ্রিম কিছু টাকা যদি আপনি আপনি আমায় পাঠিয়ে দিতে পারতেন তাহলে খুব ভাল হত।

পনেরো হাজার, পনেরো হাজার লাগবেই আমার। প্রথমে পনেরো হাজার আমার লাগবেই দাদা। দেখুন দাদা, আপনি আসবেন তো? কারণ এই কথাগুলো না আমার ভালো লাগে না। যদি আপনি না আসেন তাহলে একটু চিন্তার ব্যাপার হয়ে যাবে। আর খুব বাজে হয়ে যাবে, আপনি মানে আপনার আমি পুরনো গ্রাহক তো আপনি আমার, যদি না আসেন, আর কিস্তিটা যদি সময়ে না দেওয়া হয় তাহলে না করেননি না না না করেননি। সেটাই বলতে চাইছি, আপনার কেমন ইচ্ছা? কি ইচ্ছা? সেটাতে একটা বটেই যে হা আপনার phone এর দরকার, আপনার কি একটা মানুষ এমন কোন মানুষ আপনি দেখাতে পারবেন না যে টার মানে ইচ্ছা নেই বা phone দেখলে পরে নিতে ইচ্ছে করবে না। এমন কোনো লোক নেই, ঠিক আছে! হ্যাঁ সেই তুলনায় আমি চাইছি যে এরকম না করাটাই উচিত আর budget দেখুন আপনি আসবেন আপনি যদি ওই phone টা না নেন এবং আপনি সেই জায়গায় আপনি আবার এসে অন্যান্য phone দেখে আপনি বলবেন যে না আপনি এই phone টা আমি এই phone টা নেবো না এই phone টা নেবো তখন কিন্তু একটা খারাপ হয়ে যাবে, দেখুন আমাদের কে একটা number দেওয়া হয়, সে number টা আমাদের লিখে রাখতে হয় ঠিক আছে সে সংখ্যাটা আমাকে লিখে রাখতেই হয়, তা আপনি আমায় phone করেছেন তার জন্য আমি ওই phone টার ওপরে সেই সংখ্যাটা আমার লেখা হয়ে গেছে, এবার বলুন আসছেন তো? আচ্ছা ঠিক আছে । কালো রঙের টাই আপনার poco phone টার দরকার, তাইতো সাতাশ হাজার টাকা পড়ছে আপনার কিস্তি টিসতি সব নিয়ে ঠিক আছে ।

না দাদা এটাতো অবশ্যই করা যাবে না তখন কিন্তুু আমাদের কাছে EMI number থাকে সেইটা কিন্তু আমি পুরো phone block করে দেবো, একদম বন্ধ হয়ে যাবে কোনও কিচ্ছু করা যাবে না তখন এইটা তো একদমই নয় তাহলে তো আমার মনে হচ্ছে দাদা আপনি এ মাসে মানে এইবার যে phone টা নিচ্ছেন এইটা তো খারাপ হচ্ছে দাদা, এগুলো কি এগুলো তো আপনাকে বিশ্বাস করে দিচ্ছি না আর কিস্তিতো এরম সেরম দেওয়া যায় না না দাদা আপনাকে কিন্তু ভেবে চিনতে হবে না আপনি একজনের কাছ থেকে এটাতো তারপর দলিল পত্র লিখতে হবে তখন ফের এইগুলো খারাপ হচ্ছে দাদা আপনি একটু ভেবে দেখবেন এইগুলো খারাপ হচেছ। হ্যা অসুখ বিসুখ তো আছেই, তা তো বলে করে আসে না, তাও মানে ভেবে চিনতে আপনি সুস্থ থাকুন‌ এটাতো সবাই চায়

সেই কিস্তি টাতো আমাকেও সেই জায়গা থেকে বার করতে হবে না, আমাকে আমার pocket থেকে যাবে তখনতো এটা খারাপ তাই না ঠিক আছে আপনি কখন বেরোচ্ছেন? আচ্ছা চারটের দিকে বেরোচ্ছেন? ঠিক আছে চারটের দিকে আপনি আসুন আমার দোকান খোলা আছে ঠিক সাড়ে পাচটা অবধি খোলা আছে আপনি আসুন। আমরা কিন্তু বসে রইলাম আপনার এই phone টা কিন্তু পাশে রেখে দিচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে তাহলে দেখুন সন্দেহ রাখবেন না হ্যা পনেরো হাজার টাকা নিয়ে আসতে হবে একটা chequebook, cheque book এর cancel cheque আর আপনার একটা Pass বইয়ের প্রথম পৃষ্ঠার একটা নকল কাগজ আর একটা photo, Aadhar card এর নকল photo আর একটা pan card এর নকল। হ্যা হ্যা হ্যা আপনি সাড়ে পাঁচটার দিকে আপনি আমায় দেখা রকুন, সাড়ে পাঁচটার মধ্যে আপনি দেখা করুন, ঠিক আছে। ক্ষুদ্রাকার দুর্বল মানুষ। শীর্ণ মুখ প্রশান্ত দুই চোখ। বাইরের দিকে

মাথায় সাদা রংয়ের একটি পাগড়ি, পরনে মোটা সাদা রঙের একখানি থান, অনাবৃত্ত দুটি পা। চাউল, ফল, ভূমিতে শয়ন, স্বল্পকাল মাত্র নিদ্রা। ওকন্ঠা কাজ তাহার দৈনিক প্রকাশ আর দোগ্রহ করিবার মতো নয়। তাহাকে প্রথম দেখিয়া এক বিরাট

দক্ষিণ africa ই দেখে তখন ঋষি কথা তাহার মনে পড়িয়া ছিল পরম শত্রুর প্রতিও তাহার আঘাত স্নেহ, অপার স্নোইনজ্য, অসীম তাহার দীনতা, সদা সচেতন চঞ্চল আমি ভুল করিয়াছি এ কথা স্বীকার করিতে যেন তিনি সর্বদা প্রস্তুত। তিনি কদাপি, তাহার ভুল গোপন করে না. এখনো পোষণের মধ্যে আসেন না, কখনো কূটনৈতিক আশ্রয় লননা, কখনো বক্তিতার মান করিতে চান না, বরং বক্তিতার কথা তিনি ভাবেন না। তাহার ব্যক্তিত্ব যে সত্যি ও স্বর্ণ ধারার জন্ম সাধারণে সত্যই ব্যাকুল ও ব্যাঘ্র করে। তাহা ও তিনি পছন্দ করেন না। অনেক সময় এই স্বর্ণ সন্মধনার ভিড় তাহার ক্ষুদ্র, শীর্ণ দেহখানি নিষ্পত্তি দলিত হইবার সম্ভাবনাও ঘটে। তখন তাহার বন্ধু, মাওলানা শওকত আলী নিজে বিপুল সবল দেহে আশ্রয়পুটে তাহাকে সকল বিপদের হাত

তিথি বিরক্ত হইয়া পড়েন। অর্থহে অস্তরে গন । তাহার অবিরল অবিশ্বাস, গণ শাসন বা বিশৃংখল জনতার প্রতি তার পরম ঘৃণা মাত্র করতে পারে এবং সন্নিধির তিনি ত্রাতি এবং সহজ ভাব অনুভব করে। নিজস্ব স্নইরব্দের থাকিতে তিনি ভালোবাসবেন। কারণ তখন তিনি বিধাতার নীরব নির্মল বাণী শুনিতে পান, তিনি সেই মানুষ। যিনি ত্রিশ কোটি মানুষকে কর্ম অনড় জায়গায় তুলিয়াছেন। সারা ব্রিটিশ সাম্রাজ্যকে কম্পমান করিয়া দিয়াছে। যিনি মানুষের রাজনীতি দিয়ে মধ্যে প্রবৃত্ত করিয়াছে এবং প্রায় দুই হাজার বছরের মধ্যে সর্বপেক্ষা শক্তিমান এক নীতির আন্দোলন আদর্শ। এর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ইনি উত্তর-পশ্চিম ভারতের একটি ক্ষুদ্র অস্থ অধ্র অধীন রাজ্যে আঠেরোশো ঊনসত্তর সালে দুই রা october তারিখে জন্মগ্রহণ করেন। এর পিতা করমচাঁদ গান্ধী এই রাজ্যের প্রধান সচিব ছিলেন। ইনি ধনী, বুদ্ধিমান এবং সাংস্কৃতিক সম্পন্ন বংশে জন্মগ্রহণ করেন। কিন্তু উচ্চ ব্রাহ্মণ শ্রেণীতে জন্মের না তার পিতা-মাতা উভয়ই হিন্দু ধর্মের যৌন সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন। এই জৈনদের ধর্মের মুল সূত্র অহিংসাকে ইনি পরবর্তীকালে সগৌরবে সারা বিশ্ব প্রচার করিয়াছেন। জৈনদের মতে বোধি অপেক্ষা প্রেমি মানুষকে পরম পুরুষের সান্নিধ্য গোচর করে। গান্ধী পরিবারে নিয়মিত ভালো ভাবে রামায়ণ পাঠ হতো। গান্ধীজি বাল্যশিক্ষা নিয়োজিত ছিল এক ব্রাহ্মণের হাতে। এই ব্রাহ্মণ তাহাকে বিষ্ণম বিষ্ণ মার রচনা পরিয়াতেছেন। পরবর্তীকালে গান্ধীজী উন্মযোগ করেন, তিনি সংস্কৃত, সাহিত্য হইতে পারবেন।

বেদ ও উপনিবেশ গুলি কেবলমাত্র অনুবাদে পাঠ করেন। বাল্য অবস্থাতেই তাহার বিবাহ সম্পন্ন হইয়াছিল। কুড়ি বছর বয়সে তিনি london বিশ্ববিদ্যালয়ে এবং তাহার শিক্ষা সমাপ্ত করিতে যান । তাহার মা

করিতে বাধ্য করিয়েছিলেন। মাংস ও নারীর বর্জন। আমরা তাহার আলোচনা একটিতে তেরোই april উনিশশো একুশ লক্ষ্য করে যে তিনি europe এ অবস্থানকালে বহু ধর্ম সম্মেলন ও পড়াশোনা করেন। এবং এই পড়াশোনার ফলে এক সময় তিনি খ্রিস্টান ধর্ম ও হিন্দু ধর্মের মধ্যে দূল দিতে থাকেন। অবশ্য পরে তিনি বুঝতে পারেন যে কেবলমাত্র হিন্দু ধর্মের মধ্যে দিয়েছে তাহার পক্ষে সুখী হওয়া সম্ভব। তিনি আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ভারতে ফিরিয়া আসেন এবং বুম্বাই এ high court এ advocate হন। কিন্তু কয়েক বছর বাদই তিনি এক পোশাকে ভাবিয়া পরিত্যাগ করেন। এমনকি যে কয়দিন তিনি advocate কাজ করেন তখনও তিনি কোনো মামলার মধ্যে আভাস পাইলে তাহা তৎক্ষণাৎ পরিত্যাগ করতেন । তিনি স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

যে ক্ষমতা এবং মানুষের মধ্যে যে ভালো ব্যবহার তার মানুষ হয়ে মানুষের সেবা করার তিনি জাতির জনক উপাধি পেয়েছিলেন। তিনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতেন। দরিদ্র, মুচি, চাষী সাধারণ মানুষ পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি সাধারণ মানুষকে স্বাধীনতার জন্য বলেছিলেন যে জেগে ওঠো ভারতবাসী

তার কথা অনেকে শুনতো এবং তিনি ভারতের আন্দোলনে স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বড় বড় রাজনীতির নেতাদের সক্রিয় কলাপে তিনি নিজের মধ্যে তাহার ভাবি জীবনের মহান উদ্যোক্ত সম্পর্কে সপষ্ট সংকেত পান। এই নেতাদের মধ্যে যাহারা তাহার জীবনের ওপর প্রভাব বিস্তার করে তাহারা হইলেন বোম্বাইয়ের মুকুটহীন রাজা কার্শি দাদাভাই এবং অধ্যাপক গোকুল। ইহার উভয়ই এক ধর্ম ভিত্তে দেশপ্রেম উদ্দীপনায় মাতিয়া উঠিয়াছেন। গোখলে তাহার দেশের শ্রেষ্ঠ রাজনীতির ভারতীয় শিক্ষার যাহা জিয়াইয়া তুলিয়াছে। তিনিও তাহাদের অন্যতম এবং দাদাভাই গান্ধীজীর নিজের প্রাণ অনুসারে যিনি ভারতীয় জাতীয়তাবাদের প্রবর্তন তিনি গান্ধীজীর তরুণ অঞ্চল উত্তেজনাকে বল্গার ঊর্ধ্ব করিয়া গান্ধী থেকে তাহার রাজনীতির জীবনে অহিংসাকে কার্যত ব্যবহার প্রথম পাঠ দেন। তিনি শেখান নিষ্ক্রিয় সৌর্য আত্মার প্রানন্দন উম যাহা মঙ্গলদলের প্রতিরোধে করে। মঙ্গলগনের দ্বারা নয়, প্রেমের দ্বারা। এই প্রবন্ধে আমরা এই যাদুকরের মন্ত্র প্রেম। এর মধ্যে আবার ফিরিয়া আসিব, যে প্রেম শব্দটি ভারতের প্রশান্ত গভীর বাণী বহন করিয়া আজ বিশ্বের ত্বরণে উপস্থিতি হইয়াছে। গান্ধীজি যখন রাজনীতিতে জীবন আরম্ভ হয় তখন আঠেরোশো তিরানব্বই সাল আঠেরোশো তিরানব্বই হইতে উনিশশো চোদ্দ সাল পর্যন্ত তাহার অক্লান্ত ধর্মের স্থান ছিল দক্ষিণ africa য় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পর তাহার কর্মস্থল খাস ভারতে চলিয়া আসে। দক্ষিণ africa র দীপ শতাব্দীর বৎসর ধরিয়া গান্ধীজী অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও europe এ যে তাহার কোন প্রতিধ্বনি বা প্রতিঘাত ঘটে নাই। ইহা হইতে কেবলমাত্র বোঝা যায় তাহার রাজনীতিতে আমাদের ঐতিহাসিক

বছরই ছিল একটি আত্মার চোখ। আমাদের কালে যাহার কোন তুলনা নাই। ইহার জন্ম যে বিরাট শক্তি ও অটল আত্মত্যাগের প্রয়োজন ঘটিয়া ছিল। কেবল তাহাই তুলনায় নহে। এই সংগ্রামে যে চূড়ান্ত জয়লাভ ঘটিয়াছিল তাহাও অতুলনীয়। আঠেরোশো নব্বই থেকে আঠেরোশো একানব্বই। এর মধ্যে দেড় লক্ষ ভারতবাসী দক্ষিণ africa য় বিশেষ কোরিয়া নাতালে বসবাস করিয়াছিলেন। এই বিশ্বে জনস্রোতে আগমনের ফলে এখানে সাদা অধিবাসীদের মধ্যে কালাদের প্রতি ঘৃণায় মনোভাবের উদ্যোগ হয় এবং এই ঘৃণাকে সরকার নির্বাসন ও নির্যাতনের কাজে লাগান। ভারতবাসীদের দক্ষিণ africa র প্রবেশ নিষিদ্ধ করেছিল। এবং যাহারা ইতিপূর্বে এখানে বসবাস করিয়াছে সরকার তাহাদের বহিষ্কার সংকল্প করেছিলেন। এইরূপে নিয়মিত নির্যাতনের ফলে তাহাদের জীবন দুঃসহ দূত মত এবং দুঃখজনকে ভরে উঠেছিল। police এর আইন দলে দলে উৎপীড়ণ lynching লুটপাট, বলাঙ্কার প্রভৃতি ব্যাপারগুলি শ্বেত সভ্যতার আবরণে চলিতে থাকে। আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ africa য় ভারতীয়রা গান্ধীজীর নিকটে সাহায্য ভিক্ষা করেছিলেন। ফলে গান্ধীজি সেখানে সত্তর ছুটিয়া আসেন। তারপর ও হিংস্র জনসাধারণের বর্বর শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং বিবেকের যুগান্তরের এক সংজ্ঞা জাগিয়ে তুলেছিলেন। তখনও উকিল থাকায় আইনের পথে তিনি দিনের আইন বিরুদ্ধতার দিকটি দেখালেই এবং ভয়াবহ বিরোধিতা সত্ত্বেও জিতিয়া গেলেন। তিনি দক্ষিণ africa র প্রবাসী স্বদেশবাসীদের জন্ম নাগরিক সম্মান জনক অধিকার লাভের এবং সেই অধিকার রক্ষার উদ্দেশ্যে সাধারণ দক্ষিণ africa ই ভারতীয়দের জীবন বরণ করিতে নম্মন করিয়াছে। তিনি ঋষি of আর্সেসির মতে দারিদ্রকে বরণ করিবার জন্যই পরিত্যাগ করিলেন। এবং তিনি নিপীড়িত, নির্যাতিত ভারতীয়দের সকল দুঃখের ও দারিদ্র্যে অংশগ্রহণ করিতে লাগিলেন। এবং তাহাদিগকে শিখাইতে লাগিলেন নির্ভীক বিরোধিতা মন্ত্র। তিনি এর একান্ত ভক্ত ছিলেন। তাই এর অনুকরণে তিনি জার্মানে একটি কৃষি কলোনির পতন করিলেন। তিনি সমস্ত ভারতীয় গণকে সেখানে একত্রিত করিয়াছিলেন। এবং প্রত্যেক জমিরভাগ করিয়া দিয়া তাহাদিগকে দারিদ্র্যের শপথ গ্রহণ করিয়া ভুত্বের কাজগুলি অধিকাংশ তিনি নিজের হাতে ধরিতে লাগিয়েছিলেন। সেখানে বৎসরের পর বৎসর ধরিয়া এই মানুষগুলি নিঃশব্দে goverment প্রতিরোধ করিয়া গেল। তাহারা শহর হইতে চলিয়া আসার শহরের কলকারখানার জীবন

হিংস্র শক্তি অস্ত্র। প্রথম যুগের খ্রিস্টানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী rome এ যেমনটি হইয়াছিল কিন্তু উৎপিরনে নিজেরা বিপদে পড়িলেন। গান্ধিজি তাহাদিগকে সাহায্যে যেভাবে আগাইয়া আসিয়াছেন সেভাবে ক্ষমতা আদর্শ বহন করিতে এই খ্রিস্টানদিগের মধ্যে ও কয়েকজন পৌঁছে ছিলেন সে বিষয়ে সন্দেহ আছে।

গান্ধীজী তাহাদের অসহযোগ আন্দোলনে সাময়িকভাবে বন্ধ রাখিয়া ছিলেন। এবং স্বেচ্ছায় সাহায্য করিতে অগ্রসর

তখন johannesburg এ বিরাট plague এর তান্ডব শুরু হয়েছিল। তখনও গান্ধীজী একটি হাসপাতাল স্থাপন করেছিলেন। উনিশশো ছয় সাল যখন নাটালের africa র মূল অধিবাসীরা বিদ্রোহ ঘোষণা করেন। তখন তিনি বাহিনীর পুরো ভাগে এই সংগ্রামে অংশগ্রহণ করেন। এবং নাটালের গভর্নর জেমস তাহাকে জন্ম সভার ধন্যবাদ দেন। তথাপি এই সৌর্য, সাহস, এবং সেবা কলা আদিমদের প্রতি ঘৃণা বিন্দুমাত্র হ্রাস করিতে পাড়িলো না। গান্ধীজি কয়েকবার কারাগারে নিক্ষেপ এবং ইহাও আবার নাটলের গভর্নের কর্তৃক ধন্যবাদ জ্ঞাপনে আব্যাহিত পড়িল । তাহার সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা হইল কেবল তাহাই নয় তার হাত-পা বাঁধিয়া তাহাকে পুড়িয়া রাখিয়া হইল। উন্মুক্ত জনতা তাহাকে আক্রমণ করিল, অপমান করিল। একবার মেতো বলিরা গান্ধীজী পরিত্যাক্ত হইলেন। তিনি শহীদদের সকল প্রকার লাঞ্ছনা ও যন্ত্রণা সহ্য করিলেন। কিন্তু তথাপি কোন মতেই তাহার বিশ্বাসে পরিবর্তন ঘটালো না। প্রতিবারের লাঞ্ছনা দুর্ভাগ্যে পর তাহারা ক্রমশই প্রবল হইতে প্রবলতা হইতে লাগিল। উনিশশো আট খ্রিস্টাব্দ সিংঘম পন্থীদের উত্তরে তিনি তাহার ক্ষুদ্র বিখ্যাত পুস্তক বাণী, প্রেমের বাণী হিন্দু স্বরাজ রচনা করিলেন। বিশ শতকে বিশ বছর পর্যন্ত ত্রাণপত্র সংগ্রাম চলিলো । উনিশশো তেরো সালে খ্রিস্টাব্দে শরৎ কালে গান্ধীজী পুনরায় নাটাল হইতে, নির্বোধিতা আন্দোলনের শুরু করিয়াছিলেন। তিনি হাজার হাজার ভারতীয়দের সঙ্গে কারারুদ্ধ হইয়াছিলেন। কারাগারে এই অংশক্ষয় ভারতীয় জন্মস্থান সংকুলনার হইল না। তাই তাহাদিগকে খনিতে আটক করিয়া রাখা হইল কিন্তু এইবার ভারতের

এখানে আমরা আলোচনা করছিলাম গান্ধীর সম্বন্ধে, গাধনিজি রাজনৈতিক নিয়ে সম্বন্ধে। গান্ধীজি রাজনৈতিক জীবনের কথা আমরা এখান থেকে জানলাম। তিনি যে অদম্য হস্ত ও মহা আত্মার জাদু কাজ করিল প্রশান্ত শক্তির সম্মুখে নত হইল সহিংস্র প্রবল। তিনি একজন নরমপন্থী ছিলেন, তার আন্দোলনে সারা ভারতকে জাগিয়ে তুলেছিল এবং সারা বিশ্বের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। মানুষ। মানুষ মানুষকে যে দ্বন্দ্ব সেখানে গান্ধীজী বলেছিলেন দ্বন্দ্ব করো না, এর থেকে ইংরেজদের বিরুদ্ধে লড় আমরা স্বাধীনতা পাব। গান্ধীজীর মহান নেতার এবং তার জীবন সম্পর্কে আমরা এখানে শুনলাম, জানলাম এবং এখান থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করলাম। আর যারা লক্ষ্যহীণ হয়ে আমরা ঘুরে বেড়ায়, পালহীন নৌকার মোত স্রোতে গা ভাসিয়ে দেয়, তারা তাদের জীবন কে একটি তিক তিক্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যায়, যা কেবল হতাশার জন্ম দেয়

তারপরেও এটা একটি মজার বিষয় যে অনেকেই সাফল্যের কারণ দর্শাতে গিয়ে শৃঙ্খলার কথা ভুলে যায়, ব্যর্থতার অন্যতম কারণ বিশৃঙ্খলা, বেশিরভাগ লোকজন মনে করে ব্যর্থতা মানে তাদের company দেওলিয়া হয়ে যাওয়া কিম্বা ঘরে চুরি ডাকাতি হওয়া, কিন্তু আসলে কি এগুলো ব্যর্থতার মূল কারণ? প্রকৃতপ্ক্ষে ব্যর্থতা এভাবে ঘটে না, ব্যর্থতা হচ্ছে অনেকগুলো ভিন্ন ভিন্ন ঘটনার যোগফল এমন অনেকগুলো দিন বা অনেক বিশৃঙ্খল ভাবে আমরা কাটিয়েছি, এটা আসে পর্যায়ক্রমে আমরা বহুদিন কিম্বা প্রতিদিন যখন কোন ছোট ছোট কাজে শৃঙ্খলার অবহেলা করি কিম্বা ছোট ছোট ব্যর্থতা গুলোই একসময় বিশাল আকার ধারণ করে এবং তখন বড় একটি ব্যর্থতা ডেকে আনে আর যতবার আমরা আজকের জন্য চিন্তা করতে ব্যর্থ ব্যর্থ হয় ততবারই ব্যর্থতা ঘটে আজকের কাজ টি করতে ব্যর্থ হই আছে যত্ন নিতে সংগ্রাম করতে, উপরে উঠতে, আরেকটু শিখতে কিম্বা আরো একটু সামনে যেতে ব্যর্থ হই, আজকে একাজগুলো যখন আমরা করতে পারি তখনই ব্যর্থতা ঘটে আপনার আজকে দশটি চিঠি লেখার কথা এবং আপনি যদি কেবল তিনটি চিঠি লেখে থাকেন তাহলে আপনি সাতটি চিঠি লেখা থেকে পিছিয়ে আছেন, এটা আজকের ব্যর্থতা যদি আপনার পরিকল্পনা থাকে যে আজকে আপনি এক হাজার টাকা সঞ্চয় করবেন এবং তা না করেন তবে আপনি একহাজার টাকা থেকে পিছিয়ে আছেন, এটা আজকের ব্যর্থতা বিপদ ত তখনই আসে যখন আমরা আমাদের আজকের দিনটি তছনছ করার পরেও চিন্তা করি, যাক কোন সমস্যা হয়নি, কিছু না মাত্র তো একটা দিন, কিন্তু এরকম এক এক দিন যোগ করলে হয় এক বছর এরকম এক বছর যোগ করলে হয় পুরো এক জীবন চলে যায় হয়তো আপনি এখনো দেখতে পাচ্ছেন না যে কিভাবে এরকম করে এক এক দিনের ছোট ছোট ব্যর্থতা গুলো আপনার জীবনকে মহা বিপর্যয় ডেকে আনতে সক্ষম সাফল্য ঠিক একই পদ্ধতি অনুসরণ করে, তবে ব্যাপারটি উল্টো আজ যদি আপনাকে দশটি ফোন করতে ওয়াদা করে থাকেন, দশটির বেশি, ধরুন পনেরোটি ফোন করে থাকেন, তাহলে পাঁচটি ফোন করে এগিয়ে আছেন

এভাবে পর্যায়ক্রমে কাজ করে গেলে একটি সমৃদ্ধ জীবন পাবেন, শৃঙ্খলাই হল মূল চাবিকাঠি, এটি সুখ এবং সমৃদ্ধির ঢাকনা খুলে দেয়, সংস্কৃতি সৃষ্টি করে, অলসতা দূর করে আত্মবিশ্বাস মজবুত করে এবং জীবনে কৃতিত্ব সম্পন্ন কাজ করার সাহস দেয় এটা আমাদের মধ্যে আত্মগৌরব সন্তুষ্টি এবং সাফল্যের অনুভূতি সৃষ্টি করে

প্রশ্ন থাকতে পারে যে শৃঙ্খলা অর্জনের জন্য তাহলে আমাদের কি দরকার, প্রথমত এটার জন্য আপনাকে আগে বুঝতে হবে আপনার জীবনে শৃঙ্খলার গুরুত্ব কতটুকু নিজেকে প্রশ্ন করুন আমি আমার জীবনে কি অর্জন করতে চাই, আমার জীবনের লক্ষ্য অর্জন এর জন্য আমাকে কি পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত নিজেকে শত ভাবে জিজ্ঞাসা করুন এটা অর্জন করতে যা যা করা করা দরকার আমি কি তা করব, তার উত্তর যদি হা হয়, তাহলে আপনার উচিত আপনার লক্ষ্যের সাথে লেগে থাকা একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য আশার মোট সেটে থাকুন, অবশেষে এমন একটি দিন আসবে যখন এমন এমন পরিস্থিতি তৈরি হবে যখন আপনার অস্বীকার, আপনার লক্ষ্য নুতুন নুতুন শৃঙ্খলার দাবী করবে তখনই আপনার পরীক্ষার সময়, হয় আপনি ঝরে যাবেন, না হয় ফুটে উঠবেন মনে রাখবেন সব মুকুল ফুল হয়ে ফোটে না, বেশিরভাগ মুকুলই দুর্বলতার অভাবে বাতাসের ধাক্কায় ঝরে পরে মানুষের ক্ষেত্রেও এমনটাই ঘটে যারা শৃঙ্খলতার অভাবে দুর্বল চিত্তের লোক, তারা অধীরেই ঝরে যাবে আপনার জীবনের কেবল লক্ষ্য

এমনকি ছোট্ট একটি শৃঙ্খলা আপনার একজনের অনেক বড় প্রভাব ফেলতে সক্ষম আরও স্মরণ রাখবেন ভাল অনুভূতি মানে সুখী অনুভূতি তারাই অনুভব করে যাদের মধ্যে শৃঙ্খলতার শক্তি বিদ্যমান এটা আপনার মধ্যে আত্মমর্যাদার একটি অনুভূতি গ্রহণ করবে এতে করে আপনি যেকোনো দরকারী নুতুন নুতুন শৃঙ্খলা গঠন করতে পারবেন শুরু করতে পারাটাও কিন্তু আনন্দের এই আনন্দ ঠিক একটা কাজ সম্পন্ন করার মত আনন্দের সমান একটি নুতুন শৃঙ্খলা আপনার জীবেনর গতিপথ তত্ক্ষণাত পরিবর্তন করতে পারে, ঠিক যেমন একটি জাহাজের captain যেকোনো দরকারে সমুদ্রের মাঝ পথেই মাসদুল ঘুরিয়ে একটি নুতুন গন্তব্যে তার জাহাজ কে পরিচালিত করে তোলে তেমন অবশ্য এখানে অনেক মানুষ আছে যারা চিন্তা করে শৃঙ্খলা কোন প্রাকৃতিক জিনিস নয় আমরা যেমন আছি তেমনি থাকাই উচিত, তারা মনে করে জীবনে কিছু অর্জন করাটা পাগলামি পরিকল্পনা করা, শৃঙ্খলা পালন করা মানুষের তৈরি কাজ, এগুলো করার কি দরকার কিন্তু আপনি যদি আপনার চারিপাশে প্রকৃতির দিকে তাকিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে প্রকৃতি নিধির শৃঙ্খলা মেনে চলে। প্রতিটি দিন সব কিচ্ছুই প্রতিনিয়ত সংগ্রাম হয়ে যাচ্ছে এবং সেই সংগ্রাম, শৃঙ্খলার পথেই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এর প্রায় অনেক মানুষ এই কথাটি ব্যবহার করে থাকেন, আল্লাদিতে, বেশির ভাগ ক্ষেত্রেই যারা অলস তারা প্রকৃতির মানুষ তাদেরকে ব্যবহার করে আর যারা অতিমাত্রায় চালাক তারা অন্যদেরকে নিজেদের খারাপ সম্পর্কে কোন ধারণাই দিতে চায় না তারাই এ কথা বেশি ব্যবহার করে মূলত আল্লাহ নিজেও আমাদেরকে শৃঙ্খলা পালন করতে নির্দেশ দিয়েছে। আমরা মুসলমানরা যে দিনে পাঁচ রপ্ত নামাজ পড়ি তা শৃঙ্খলার একটি বড় নিদর্শন এছাড়া ইসলাম ধর্মে অন্যান্য সব কাজকর্মে স্বচ্ছতা এবং শৃঙ্খলার সুষ সুস্পষ্ট পরিচয় পাওয়া যায় আল্লাদিবে প্রসঙ্গে আরেকটা কথা বলি আল্লাহ দিবে এটাই তো স্বাভাবিক আল্লাহ আমাদের জান্নাত দিবেন নাকি শাস্তি দিবেন কিসের ভিত্তিতে অবশ্যই কর্মের ভিত্তিতে তা আমরা যদি চিন্তা করি পরিকল্পনা করে কাজ করি তবে অবশ্যই পুরস্কারের আশা করতে পারি নতুবা যে ব্যক্তি অলসতা আহ্লাদে সুন্দর জীবনকে অপচয় করে তাকে আল্লাহ কি দিবেন বলে আপনি মনে করেন একটা কাজ কিভাবে এত বড় হয়? কখনো কি চিন্তা করে দেখেছেন এটি পৃথিবীর অধিকর্ষে বৃদ্ধির সংগ্রাম করে বড় হয় সূর্যের আলো পেতে এতদূর উপরে ওঠা দরকার ততদূর উপরে উঠে লড়াই করে যায় এখন গাছের যেহেতু মগজ নেই সেহেতু সে চিন্তা ভাবনা করতে পারে না এ লড়াই লড়ে তা নয়। কিন্তু আমার আপনার তো মাথা আছে আমরা তো সচেতন ভাবে চয়ন করতে পারি। আমরা লড়াই করতে পারি আমরা জীবনে যা চাই তাই অর্জন করতে পারি সুযোগ এবং সম্ভাবনাকে টেনে আনে শৃঙ্খলা সুযোগ তাদের কাছেই আসে যারা কোন একটি কর্মে দক্ষতা অর্জন করেছে এবং যাদের উচ্ছে আকাঙ্ক্ষা আছে আর যারা শৃঙ্খলার সাথে তাদের কাজ করে এবং তারা মাধা উঁচুতে লক্ষ্য করে স্থির করে তারাই সুযোগ দেখতে পায়। যেসব সুযোগ সাধারণ স্রোতের ওপরে অবস্থিত যা সাধারণ লোকজন দেখতে পায় না সেসব অসাধারন সুযোগগুলোকে শৃঙ্খল ব্যক্তিরাই প্রথম দেখতে পায় এবং অর্জনের চেষ্টা করে শৃঙ্খলতা হচ্ছে মূলত বুদ্ধিমতার সাথে চিন্তা করা এবং কাজ করার একটি কৌশল এতে করে চমৎকার মানসিকতা এবং সৌজন্যতা বজায় থাকে। এতে করে একজন ব্যক্তি ইতিবাচক কর্ম করে এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকে।

আপনি ইচ্ছে করলেও অল্প অল্প করে শুরু করতে পারেন। এটি কার দিয়ে আরম্ভ করতে পারেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আজ থেকে আরম্ভ করতে পারেন দয়া করে এটা বলবেন না ইস আমি যদি পারতাম আমি করতাম এগুলোর পরিবর্তে বলুন আমি পারবো। আমি করছি আমি সফল তো বসে না থেকে শুরু করে দিন ছোট্ট করে শুরু করুন। তারপর শিখুন বুঝুন আপনার অঙ্গীকারের সাথে লেগে থাকুন প্রথম প্রথম হয়তো মনে হতে পারে ছোট্ট একটি কাজে শৃঙ্খলা পালন করে কি হবে? তারপরেও করুন। আস্তে আস্তে আস্তে শৃঙ্খলা টার গুরুত্ব উপধাবন করবেন এতে প্রশান্তির ছোঁয়া পাবেন তারপর দেখবেন আর থামতেই চাইবেন না পথ আপনার সামনে খোলা আবার এত পথ সাফল্যের পথে যত দূর দরকার যতদূর পারেন এগিয়ে যান আগে আমি এক পৃষ্ঠা করে লিখতাম ধীরে ধীরে বাড়াতে লাগলাম এখন পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা লিখলেও ক্লান্তি লাগেনা আগে দিনে দশ পৃষ্ঠা পড়তাম এখন দিনে চল্লিশ পৃষ্ঠা পড়তে পারি।